এটি হলো একটি বই এর দোকান যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বুকস পাওয়া যায় ।

এবং তাছাড়া এখানে আমরা কিছু আইস্ক্রিম দেখতে পাচ্ছি।

এই দোকানের আসে পাশে অনেক লোক জনকে দেখতে পাচ্ছি।

এটি হলো একটি বই এর দোকান।

এই নদীর মধ্যে রয়েছে কিছু নৌকো এবং কিছু বোট ।

এখানে আমরা একটি পাহাড়ের মতো দৃশ্য দেখতে পারছি যার চারিপাশে রয়েছে অনেক ছোট বড়ো সবুজ সবুজ গাছ পালা ।

এটি হলো একটি নার্সিং হোম । যেটির নাম হলো দৃষ্টি নার্সিং হোম ।

এই নার্সিংহোম এর আসে পাশে আমরা কিছু গাছ পালা দেখতে পাচ্ছি এবং কিছু যানবহনও দেখতে পাচ্ছি ।

তা ছাড়া এখনে রয়েছে কিছু দোকান পাঠ এবং রয়েছে কিছু বাড়ি ঘর।